একটি দোকান দোকানের ভেতরে অনেক জিনিসপত্র রয়েছে কিছু পুতুল এবং আরো অনেক বাচ্চাদের খেলার জিনিসপত্রও রয়েছে।

সেখানে দুটি লোক দাঁড়িয়ে এবং একটি বাইসাইকেল রয়েছে এবং বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো আছে দরজারট--

গির্জাটির রং সাদা ও লাল। তার পাশে কিছু লোকজন বাতি জ্বালছে এবং পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে। সেখানে দুটি আলোও জ্বলছে।

এবং কিছু মানুষ দাঁড়িয়ে। তার চারিপাশটা বড় বড় কিছু গাছও আছে এবং অনেক আলো জ্বলছে সেখানে।